যিনি তার সেবার মাধ্যমে ভারতকে শান্তির প পথ দেখিয়েছিলেন।

যেখান থেকে বাস তার নিজস্ব গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়।

এবং ক্লাব -এ অ্যা আশেপাশে সকল ছেলেরা এসে একসাথে সমাবেত হয়।

আহ কারণ কলকারখানা থেকে বিভিন্ন রকম যে জিনিসগুলো উৎপন্ন হয়--

তারপর আহ করোনা ভাইরাস এর ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পর থেকে এটির যেমন প্রকোপ ও কনে কমেছে।

এবং মানুষ অনেকটা সুস্থও হয়েছে করোনা ভ্যাকসিন এর মাধ্যমে।

যেখানে সকলে সমাবেত হয়ে আহ দিনে পাঁচবার নামাজ পড়ার ব্যবস্থা করা হয়ে থাকে।

হল এমন একটি সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান

হোমিওপ্যাথি চিকিৎসার আ জন্য ভরসা রাখ--

বা ভগবানের উদ্দেশ্যে প্রদর্শন করে থাক--

এই জে .এন .পি কলেজ অফ এডুকেশন ।

মহাবীর ছিলেন জৈন ধর্মের প্রতিষ্ঠাতা এবং জৈন ধর্মের চব্বিশ তম তীর্থঙ্কর ।

রোগীকে স্থানান্তরিত করার জন্য অথবা এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য যে একটি যান রয়েছে সেটি হল অ্যাম্বুলেন্স ।

থীম - এর উপর বেস করে বিভিন্ন পুজো খুব সুন্দর আ তৈরি করা হয় এবং এখানে মানুষের ভিড় থাকে এটিকে দেখবার জন্--

ট্রেন -এ চাপতে পারেন এবং টিকিট কাটবার জন্য--

এখানে বিভিন্ন দূরত্বের ট্রেন ছাড়া হয়।